অ্যারের পরিচিতির এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি অ্যারে তৈরী করা এবং অ্যারেতে এলিমেন্ট এক্সেস করা শিখবেন
এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ এবং ফোর লুপ সম্পর্কে জানতে হবে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
অ্যারে হল ডেটার সংগ্রহ
উদাহরণস্বরূপ মার্ক্সের তালিকা নামের তালিকা তাপমাত্রার তালিকা বৃষ্টিপাতের তালিকা
প্রতিটি বস্তুর তার অবস্থানের উপর ভিত্তি করে একটি সূচক রয়েছে
প্রথম এলিমেন্টের সূচক হল 0
দ্বিতীয় এলিমেন্টের সূচক হল 1 এবং এইভাবে
এখন এই ডেটা সংগ্রহ করা দেখা যাক
তাই এক্লিপসে এ যাই
আরেসডেমো নামে একটা ক্লাস ইতিমধ্যে তৈরি করা হয়েছে
মেন মেথডে বৃষ্টিপাতের ডেটা যোগ করা যাক
সুতরাং মেন মেথডের মধ্যে লিখুন ইন্ট রেইনফল ওপেন এবং ক্লোস বর্গাকার বন্ধনী কোঁকড়া বন্ধনীর মধ্যে লিখুন 25 31 29 13 27 35 12 এবং শেষে একটি সেমিকোলন
রেইনফল নামক ভ্যারিয়েবলের পর বর্গাকার বন্ধনী উল্লেখ্য
এটি রেইনফল কে ইন্টিজারের অ্যারে হিসাবে ঘোষিত করে
ধনুর্বন্ধনী অ্যারের এলিমেন্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়
এখন ডেটা অ্যাক্সেস করা যাক
সুতরাং পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন রেইনফল বর্গাকার বন্ধনীতে লিখুন 2
আমরা সূচক সংখ্যা 2 এর সাথে এলিমেন্ট প্রিন্ট করছি
অন্য কথায় অ্যারের তৃতীয় এলিমেন্ট যা হল 29
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি আউটপুট হল তৃতীয় এলিমেন্ট অর্থাত 29
এখন 2 এর স্থানে 0 লেখা যাক
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি আউটপুট হল প্রথম মানটি অর্থাৎ 25
এখন প্রথম আইটেমের মানের রূপান্তর করা যাক
তাই লিখুন রেইনফল 0 11 এখন এটির মান দেখি
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে মান 11 এ বদলে গেছে
এখন কি হবে যদি আমরা শুধুমাত্র অ্যারের আকার জানি কিন্তু মান নয়
এইরকম অ্যারে তৈরী করা দেখা যাক
মেন ফাংশনে সবকিছু মুছে ফেলুন এবং লিখুন ইন্ট স্কোয়ারস নিউ ইন্ট 10 এই স্টেটমেন্ট 10টি এলিমেন্টের সাথে ইন্টিজারের অ্যারে নির্মাণ করে
অ্যারের নাম হল স্কোয়ারস
এখন এতে কয়েকটি মান যোগ করা যাক
তাই লিখুন squares0 1 পরের লাইনে squares1 4 পরের লাইনে squares2 9 squares3 16 সুতরাং আমরা প্রথম চারটি সংখ্যার বর্গ প্রবিষ্ট করেছি
এখন অ্যারের অন্যান্য এলিমেন্টের অন্তর্ভুক্ত জিনিসগুলি দেখা যাক
তাই আমরা অ্যারেতে ষষ্ঠ মান প্রিন্ট করব
লিখুন সিস্টেম S capitaloutprintlnস্কোয়ারস 5 প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে মানটি হল 0
এর কারণ হল যখন আমরা ইন্টিজারের অ্যারে তৈরি করি সকল মান 0 তে শুরু হয়
একইভাবে ফ্লোটস অ্যারের সকল মান 00 তে আরম্ভ হবে
অ্যারেতে প্রতিটি মান লিখতে হলে প্রক্রিয়াটি দীর্ঘ হবে
এর পরিবর্তে একটি ফোর লুপ ব্যবহার করা যাক

এখন আউটপুট দেখি
আমরা দেখতে পারি যে আমরা অ্যারেতে ষষ্ঠ এলিমেন্টের মান প্রিন্ট করছি
তাই সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে ষষ্ঠ এলিমেন্ট হল 36 যা 6 এর বর্গ
এখন আমরা সকল মান ফোর লুপের মধ্যে সেট করতে পারি
লাইনগুলি মুছে ফেলুন যা নিজে থেকে মান সেট করে এবং 4 কে 0 তে বদলান
এইভাবে সূচক 0 থেকে 9 পর্যন্ত সকল এলিমেন্ট সংশ্লিষ্ট বর্গে সেট করা হয়
এখন আমরা তৃতীয় এলিমেন্টের মান দেখব
এখন 5 কে 2 তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে তৃতীয় এলিমেন্টের মান লুপে সেট করা হয়েছে এবং এটি হল 9
এইভাবে অ্যারে তৈরি এবং ব্যবহার করা যেতে পারে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি অ্যারে ঘোষিত এবং আরম্ভ করা এবং অ্যারেতে এলিমেন্ট অ্যাক্সেস করা
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে প্রদত্ত ইন্টিজার অ্যারের অ্যারেতে সকল এলিমেন্টের সমষ্টি নির্ণয় করুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ